বাড়ির মাঠ সামনে উঠান রয়েছে এবং প্রসস্থ জায়গা রয়েছে। সবুজ মাঠ হু্‌ বাড়ির সামনে যারা মানুষ চলাফেরা ঘোরাফেরা করার অরেকটা প্রসস্থ জায়গা রয়েছে।

না বাংলো বাড়ি না একটি বি-বিদ্যালয় ।